এটা একটা কাপড়ের দোকান।

বয়স্ক মানুষ একজন দাঁড়ায়ে রয়সে টেবিলের মদ্যে কয়েকটা জিনিসও রাখা আসে।

আর দুইটা বড়ো বড়ো গাছ আসে এগুলো বালটির মধ্যে--

এখানে একটা ড্রেসিং টেবিল দেখা যার আর দুইটা ব়্যাক আসে।

উপরে তিনটা লাইটও জ্বলে ওয়ালের কালার হইসে গিয়া হোয়াইট কালার ।

অফিসের ভিতরে টোটাল কয়েকটা চেয়ার আসে টেবিলের মধ্যে দুইটা--

জলের উপরের জলটি একটু হোয়াইট কালারের।

পিছে থেকে কয়েক মানে বহুদ ধরনের--

একটা বড় গ্যারেজ আছে গ্যারেজের ভিতরে বহুতটি গাড়ি আসে গার উ আর--

কয়েকটা জিনিস ঝুলিয়ে আছে ব্যাটারি টেট্রি এগুলা।

ছোটো ছোটো ছোটো ছোটো জিনিসের মধ্যে রাখা আসে একটা বালটির মধ্যে একটা ডিবার মধ্যে একটা মাছের পেটের মধ্যে তো বাকিগুলো ছোটো ছোটো ছোটো ছোটো ডিবার মধ্যে রাখা একটা--

আর অল্প কুয়াশা আসে আর কুয়াশার ভিতরে দুটা পাহাড় দেখা যার।

এখানে একটা প্লেন দেখা যার আর কয়েকজন মানুষ হাঁটিয়ে যারা প্লেনের উপরে উঠতো।

টিনের ঘরের উপরে একটা টিভির এন্টেনা দেখা যার।

আরও কতগুলো গাছগুলো পাটি আসে উপরে আসে ঠিক ঘরের বাম সাইডের দিকে মাঠ একটা আছে।